আকাশ গুলোটা খুব সুন্দর লাগছে তার পাশে আছে এই গাছ আছে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে ঘর দেখা যা --

আরে এই হোটেল গুলোটা খুব ভালো করে সাজানোর রে-রেখেছে তার পাশে একটা বোর্ড লাগানো আছে। আর আকাশ গুলোটা খুব সুন্দর।

এটা হচ্ছে একটা হোটল হোটল সাগর তিন তলা বিল্ডিং --

ফুলের গ্লাস তারপর উ পার্‌দা গুলোটা খুব ভালো লাগছে লাইটিং গুলো টা খুব ভালো লাগছে। দেখতে সুন্দর লাগ --